আর এখানে অনেকটা ছোট ছোট কাজ দেখতে পাওয়া যাইতেছে এবং এখানে একটি বড় বাড়িও দেখতে পাওয়া যাইতেছে।

তাদের মাথার ওপরে একটি স্ক্রিন লাগানো রয়েছে এবং টিন দিয়ে বাঁশ দিয়ে ঘর বানানো রয়েছে।

এখানে একজন মানুষ দাঁড়াইনি অবস্থায় দেখা যাচ্ছে।

একজন ব্যক্তিকে সাইকেলের মধ্যে দাঁড়িয়ে বস উ দাঁড়ানো অবস্থায় দেখতে পাওয়া যা--

আর এখানে একটি বড়ো ব্লু কালারের একটি মগ দেখতে পাওয়া যাইতেছে বালটি ।

আর এখানে রয়েছে পাপ্পি নামে একটি বড় কা বক্স কার্টন দেখতে পাওয়া যাইতেসে এখানে কয়েকটি শারফের প্যাকেট ও দেখতে পাওয়া যাইতেসে।

আর এই ছবিটির মধ্যে দুইটি ফ্যান আছে।

এই ছবিটির মধ্যে একটি বড় গর দেখতে পাওয়া যাচ্ছে।

কয়েকটি সি_পি_ইউ দেখা যাচ্ছে মনিটরও দেখা যাচ্ছে কিবোর্ডও দেখতে পাওয়া যাছ--

এখানে একটি খড় দিয়ে একটি ঘর বানানো রয়েচে ।